তাপরে ধরো মানে যেগুলো not কোনায় দোকান না store ধরো পান store উম এসব বেশি চলছে এখন রাস্তাঘাটে। হ্যাঁ একদম তুই ঠিকই বলেছিস। তো ধর ওতো ধর অতো বড়ো মুদিখানার দোকান চালাতে পারবে না। তো ওকে তো ছোটোখাটো একটা ব্যবসা করে দিতে হবে। হ্যাঁ, তো আমি ভাবছি যে যাকে একটা কাজ করবো উম ও

হম উম সেটা তুমি করতে পারো। আমার আমার ভাই তো আ এখন থেকেই ব্যবসার আ line ধরেছে ও বলছে যে, আ যদি ব্যবসাটা করি তো আমার যে কাপড়ের যে on online টা আছে সে online টা বলছে ও বড়ো করে করবে। তালে ভালোই হলো না তালে আমি যদি দোকানে বসে যদি বিক্রি করি তালে আমার ভাই না হয় online এর ওটাই চালাবে। হ্যাঁ তোর যখন ভাই আছে তুই যখন ব্যবসাটা বড়ো করতে চাস একটা ব্যবসা যখন করতে চাস তখন ভাইকে যোগদান করিয়ে নিবি। তুই এদিকটা সামলাবি আর ও online এ যে তোর ব্যবসাটা তখন বাড়াতে শুরু করবে। হ্যাঁ এখন একটা ব্যবসা বলতে গেলে ধরো আ আমি একটা ব্যবসাতেই টিকে আছি কারণ ধরো সে এটাতে এখন ধরো তোমার সেরকম তো চলছে ভালো তো যখন বেশি যখন বড়ো হবে তখন না হয় আমরা অন্য কিছু করার ভাববো যে আ লোক এখানে লোক রেখে দেই তো তোর তখন ওরা এটা সামলে নেবে আমি তখন অন্য কিছু করবো এরকম আমার ভাবনা চিন্তা আছে। হ্যাঁ সেটা করতে প্যারিস। সেটাও কিন্তু অসুবিধা হবে না। তুই যদি ভাবিস যে না আমি এরকমই কিছু একটা করবো বা তুই একটা কাজ করতে পারিস দ্যাখ সবসময় শাড়ীর বেচাকেনা নাও হতে পারে তুই পাশাপাশি কিন্তু যেহেতু তোর গ্রামের দিকে বাড়ি সেহেতু তুই একটা

শা মানে শাড়ী matching করে অনেকে চুড়ি কেনে তাপরে গলার হার কেনে কানের কেনে। মনে এগুলো কিন্তু পাশাপাশি তুই রাখতে পারিস। এটাও কিন্তু ভালো একটা জিনিস। হ্যাঁ ওটাই করবো। আচ্ছা বেশ তোমার সঙ্গে অনেকটা কথা হলো। তুমি কিন্তু ভুলোনা হ্যাঁ phone করলে আমাকে phone করতে ইয়ে মানে conference এ লিও তুমি। আচ্ছা বেশ আমি তোকে ঠিক phone করবো। তুই এখন তালে রাখ আমিও এবার যাই কিছু কাজ আছে আমার। পরে আবার কথা বলবো বাকি বিষয়টা সম্বন্ধে।

হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো

তা শুনলাম নাকি তুমি অনেক কিছুর সাথে যুক্ত রয়েছো অনেক রকম সামাজিক কাজের সাথে যুক্ত রয়েছো তো তোমাদের এখানেও নাকি অনেক ধরনের কাজ হচ্ছে তো উম তুমি কি করছো সেখানে আমি ওখানে একটা অনাথ আশ্রম আছে তো তোমার অনাথ আশ্রমের নাম টা হচ্ছে নারায়ণ পুর mission girls high school হ্যাঁ তো ওর ই opposite side এ অনাথ আশ্রম টা হচ্ছে তোমার শান্তি বাড়ি নামে তো ওখানে তোমার ওই অনাথ যে বাচ্চা গুলো হয় ধরো যাদের কে ফেলে দেওয়া হয় মেয়ে হয়েছে বলে উম মানে ফেলে দেওয়া হয় রাস্তাতে তো সেসব শিশু গুলো কে উম নিয়ে আসার পর আহ ওখানে তোমার চৈতালি ma'am আছে একজন তো ও ওর সাথে কথা বলা হয় ঠিকাছে, হুম. উম যে চৈতালি madam রয়েছে উনিই কি এটা তৈরি করেছেন অনাথ আশ্রম টা তৈরি করেছেন নাকি না ওনার সাথে অন্যকেও রয়েছে যে সাহায্য করেছেন সে ক্ষেত্রে এই জিনিস টা তৈরি করা তে অনাথ আশ্রম টা তৈরি করাতে বা আরো অনেক কিছু আছে কিনা তাদের তো সেটা একটু বোলো। না ও আমার চৈতালি ma'am ও তৈরি করেন নি ও হচ্ছে ওখান কার in charge. তো এই অনাথ আশ্রম টা তৈরি করেন আহ তোমার মিতালি ma'am. তো উনি থাকে Denmark এ এটা একটা হচ্ছে খ্রিস্টান স্কুল আচ্ছা তা উনি তাহলি ma'am তৈরি করেছেন খ্রিস্টান school তো সেটাও কি উম মেয়েদের জন্য school. হ্যাঁ মেয়েদের জন্যই ওটা

এটাউনিশশো সাতচল্লিশ সালে তৈরি হয়. বাহ সে তো অনেক পুরোনো হ্যাঁ অনেক পুরানো school টা

না মিতালি ma'am আহ এখানকার বাসিন্দা না উনি হচ্ছেন আহ Denmark এর বাসিন্দা. হ্যাঁ তা এই সম্পর্কে তা উনি হঠাত Denmark থেকে এখানে এসে এই উম বিভিন্ন ধরনের সামাজিক কাজ~ কাজের সাথে যুক্ত রয়েছেন তো সেটা কিভাবে সম্ভব হল?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 আহ এই side এ উনি ঘুরতে আসবেন গ্রাম্~ গ্রাম্য side এ, তো এখানে এসে উনি দেখলেন যে এখানে তো অনেক জঙ্গলে তো মানে ভর্তি যায়গা টা তো অ্যাঁ উনি ভাবলেন যে এখানে তাহলে একটা কিছু করা যাকআহ মেয়েদেরকে জন্য মেয়েদের জন্য. তো ও আহ দেখলেন যে এখানে school এর ব্যবস্থা তো প্রচন্ড খারাপ; তারপর দেখলেন এখানে Electricity নেই Current নেই আহ তো উনি আহ প্রথমে আহ তোমার School টা স্থাপন করে. সেই School টার নাম হয়েছে নারায়নপুর মিশন girls high school তো School টা স্থাপন করার পর, আহ উনি দেখলেন এখানে তো hospital নেই তো এখানে একটা আহ missionary একটা Hospital আহ mission নামে একটা Hospital খোলা হয়. তো তারপরে দেখলেন যে উনি আহ এখানে অনাথ আহ অনাথ বাচ্চা দের জন্য আহ কিছু একটা করা যাক. তো উনি একটা আহ অনাথ বাচ্চা দের জন্য অনাথ আশ্রম করে সেই অনাথ আশ্রমের এর নাম হয়েছে তোমার শান্তি বাড়ি. বাহ তা উনি school ও তৈরি করেছেন মেয়েদের জন্য তার সাথে সাথে Hostel ও তৈরি করেছেন তার সাথে সাথে এইযে

তো যাদের আর্থিক অবস্থা সেরকম ভাবে ভাল না হয়তো বা

সেরকম ভাবে শিক্ষার সাথে যুক্ত হতে পারছেন না বা শিক্ষা গ্রহন করতে পারছেন না তারা এই missionary school এ ভর্তি হতে পারবে, সেটা তো শুধু মাত্র মেয়েদের জন্যে তাইতো?

যে মেয়েদের কিছু স্থাপিত করা যাক বা মেয়েদের কে এগোনোর জন্য.

হ্যাঁ কেননা মেয়েদের জন্যে আমাদের এই উনিশশো সাতচল্লিশ সালে বা

হয়তো বা যখন দেশ স্বাধীন হয়েছে সেই সময় মেয়েদের জন্য অত School তৈরি করা হয়নি বা বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়নি তো আস্তে আস্তে যারা বাইরে থেকে বিভিন্ন দেশ থেকে যারা আমাদের দেশে এসছে আহ আমাদের সংস্কৃতি কে ভালোবেসেছে তারা আস্তে আস্তে আমাদের এই দেশের সাথে যুক্ত হয়ে বিভিন্ন ধরনের সহযোগিতা মুলক;

তাতে এই যে তোমাদের এই মিতালি ma'am এর কথা বললে;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

হ্যাঁ ওখানে নাম ছিল তোমার এলেন আচ্ছা উম সেইজন্যেই যে এখানে এসে যে আবার নতুন নামকরন হয়েছে, নতুন নাম হয়েছে বা আমাদের মত নাম দেয়া হয়েছে তারপর তিনি বিভিন্ন ধরনের সামাজিক কাজের সাথে যুক্ত হয়ে

তৈরি করেছেন মেয়েদের জন্যে মেয়েদের শিক্ষার জন্যে;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

সেরকম ভাবে আরকি প্রচলন নেই এখন

পুরনো দিনের যেই school গুলো রয়েছে সে গুলো কে, modify করা হচ্ছে বা ঠিক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

এমন কি তোমার, আহ আমাদের, school টার কথা বলছি আহ এটা আগে প্রথমে তোমার বেসরকারি ছিল হ্যাঁ.

তো এখানে শুধু তাই নয় যে school হয়েছে তারপর hostel হয়েছে আহ শান্তি বাড়ি হয়েছে সেটাও না এখানে দেখছি যে মিতালি ma'am দেখলো যে গ্রাম side এলাকা,

তো উনি এখানে একটা তোমার উম কাঠ মিলের ব্যবস্থা করার করা হয়েছিল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 তো দেখলো যে গ্রামের মানুষ রা কি করবে কি খা~ আহ খাবে রোজকার উপার্জনের জন্য; তোমার কাঠমিল টা তিনি স্থাপন করেন হ্যাঁ সেটা তো ভালই করেছে যে একদিকে শিক্ষার ব্যবস্থা টাও তৈরি করেছে একদিকে আবার,

সত্যি একটা খুব সুন্দর ব্যবস্থা যে একজন বিদেশী মানুষ এসে আমাদের দেশে এতটা সুন্দর ভাবেই, এত কিছু তৈরি করে দিয়েছে বা আমাদের কথা চিন্তা করে অনেক কিছুর ব্যবস্থা তৈরি করেছেন তো সেই ক্ষেত্রে অনেকে এই জিনিস টা দেখে হয়তোবা আগ্রহ হয়ে আরো নতুন নতুন কাজ করবে বা সমাজের সাথে যুক্ত হবে তা তুমি এর সাথে কি যুক্ত রয়েছো? হ্যাঁ যুক্ত আছি আহ যুক্ত আছি তোমার, আমি তোমার যে বাচ্চা গুলোকে রাস্তার কুড়িয়ে পাওয়া যায় ধরো, মেয়ে~ মেয়ে হয়েছে বলে আমা~ আমাদের সমাজে ধরো যাদের কে মে~ মেনে নিতে পারেন না এখনো পর্যন্ত; তো সেই সব মেয়ে কিন্তু ওখানে ছেলে Allow নেই ঠিক আছে. তো তোমার মেয়ে গুলোকে আহ মানে বাচ্চা গুলো কে তোমার আহ বাচ্চা গুলোকে তোমার Disport করা হয়. তারপরে তোমার যে চৈতালি madam এর কথা বলছি অ্যাঁ ওর কাছে গিয়ে মানে ব~ বলতে হয় যে এরকম এরকম উম ma'am তো বাচ্চা কুড়িয়ে পাওয়া গিয়েছে, আহ তো আপনি কি একটু দেখে নেবেন আহ তো উনি খোঁজ খবর লাগিয়ে দেখে যে এটা আদৌ কি না বেচে আছে কি নেই; তো সেরকম ভাবে এরকম আমি ডিপার্ট্মেন্টে যুক্ত আছি বাহ! তুমিও এর সাথে যুক্ত রয়েছো এটা খুব ভালো ব্যাপার আর তার সাথে সাথে যেটা বললে যে যেই বাচ্চাদের কে হয়তোবা বাড়িতে রাখা হচ্ছে না জন্মের পর ই বিভিন্ন যায়গায় রেখে দেওয়া হচ্ছে বা বিভিন্ন যায়গায় যেরকম বললে যে, ফেলে দেওয়ার কথা বলা হচ্ছে! তো সেই ক্ষেত্রে সত্যিই এটা খুব

বা বিভিন্ন ভাবে হয়তো বা সাহায্য করার চেস্টা করছো যে হ্যাঁ কি করে, এই খবর গুলো তোমাদের এই চৈতালি ma'am কে দেওয়া যায় বা উনিও কি করে আরও খবর নিয়ে যেহেতু উনিও এই গ্রামের সাথে যুক্ত রয়েছে উনিও আরও বিভিন্ন ভাবে এই খবর টা নিয়ে যে সত্যিই তাদের যে বাচ্চা টাকে পাওয়া গেছে সেই ঠিক ঠাক মত পরিচয় রয়েছে কি নেই বা

আস্তে আস্তে হয়তোবা এই hospital এ বা Hostel এ ও রেখে তারপরে হয়তোবা অনাথ আশ্রমে রেখে দেয় তাইতো ,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 বাচ্চাদের আসল সংখ্যা তোমার দাড়িয়েছে অ্যাঁ ১০৯ জন তো একশো ন জন তো এই শান্তি বাড়ি টা কিন্তু সরকারি না ওটা কিন্তু বেসরকারি . তো আহ ধরো তোমার সরকারি পদক্ষেপে পড়ছে না তো সেইজন্য তোমার Denmark এ গিয়ে কি করা হয় যে আহ মানে বাড়িতে বাড়িতে যে বাচ্চার ছবি গুলো তোমার নিয়ে যাওয়া হয় তো বাড়িতে বাড়িতে গিয়ে survey করা হয় মানে যে বাচ্চা গুলো কে যার পছন্দ হবে সে কিন্তু তোমার আহ ছোট থেকে মানে ছোট class থেকে তোমার আহ বা আহ তোমার graduation complete করা থেকে তোমার তারপরে ধরো অই পাশে একটা সাংসারিক জীবন চালিতো করতে হবে সেই জন্য উনি কি করেন যে আহ প্রত্যেক টা বাড়িতে গিয়ে বলা হয় যে যেহেতু অনাথ বাচ্চা

তো সেই জন্য মানে আর্থিক সাহায্য কিন্তু বাড়িতে বাড়িতে গিয়ে আহ যে বাচ্চা গুলো কে হয়তো পছন্দ হবে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 ওনাদের কে কিন্তু এটা সহযোগিতা করতে হবে

হ্যাঁ হ্যাঁ এই জিনিস টা তো সত্যি ভালো করেছে যেহেতু এখানে মেয়েদের জন্যে School ব্যবস্থা করেছে তার সাথে সাথে Hostel এর ব্যবস্থা করেছে তার সাথে আবার অনাথ আশ্রম ও রয়েছে যারা অনাথ রয়েছে যে গণনা টার কথা বললে যে এখন প্রায় একশ কত জন রয়েছে একশ এর উপরে

তাদের কে একটা সুস্থ জীবন যাপন চালানোর জন্যে বা সমাজের সাথে যুক্ত হওয়ার জন্যে বিভিন্ন ধরনের কাজের সাথে যুক্ত হওয়ার জন্যে বা এরকম সামাজিক কাজের সাথে যুক্ত হওয়ার জন্যে হওয়ার জন্যে তাদের কে তুমি নিজে থেকেই জানতে হবে বা শিক্ষা গ্রহন করতে হবে তার সাথে সাথে উম সমাজের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

আমাদের এই অনাথ আশ্রমের মেয়েদের আপনারাও সাহায্য করুন বা যে বাচ্চা রয়েছে তাদেরকেও দেখা শোনা শোনার দেখভাল করুন তো এই ব্যবস্থা টা সত্যিই খুব সুন্দর শুধু দেখভালের জন্যই না ওদের যাতে মানে আহ settled হতে পারে সেই জন্য তোমার Graduation complete করা হয় যতুটুকু পড়াশোনাতে একটু ভাল হবে সে সব বাচ্চা গুলো তাদের কে তোমার সরকারি পদক্ষেপে নি্যুক্ত করা হবে ওই ধরো হ্যাঁ তো ওদের তো সারা জীবন তো রেখে তো দেওয়া যায় না তো সেই জন্য তোমার দায়িত্ব নিয়ে ওদের কে ওদের কে ভাল Family তে বিয়ে দেওয়া হয়ে যায়

এই জিনিস টা সত্যিই সুন্দর যে অ্যাঁ তাদের কে পরবর্তিতে ভাল পরিবারের সাথে যুক্ত করা হয় বা যাদের পরিবারে হয়তো বা এরকম বাচ্চা নেই বা এখন তো অনেক ধরনের ব্যবস্থা রয়েছে যে বিভিন্ন যায়গায়

কাজে দেওয়া হয় বিভিন্ন ধরনের কাজে সাথে যুক্ত করা হয় সরকারি কাজের সাথে বা এরকম এখন তো অনেক ধরনের NGO রয়েছে তার সাথেও হয়তোবা যুক্ত করছে তো সেই জিনিস টা সত্যিই খুব ভালো যে এই অনাথ মেয়েরা যারা রয়েছে একটা পরিবার ও পাচ্ছে